বাইরে একটা আলমারি দুটো আলমারি দেখা যাচ্ছে। আর একটা --

আর একটা বড়ো ব্রিজ দেখা যাচ্ছে।

একটা নদী টাইপ -এর দেখা যাচ্ছে।

আকাশ তা নীল রং এর।

আর একটা ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে। একটা রাস্তা দেখা যাচ্ছে। রাস্তার মধ্যে অনেক লোক পাগড়ি আর মুখে রুমাল বেঁধে রাস্তার মধ্যে ধোয়া ওড়াচ্ছ --

আর কতগুলি কাউন্টার করা আছে কাউন্টার -এর মধ্যে একটি লোক কে দেখতে পাচ্ছি।

আকাশটা নীল। রোদ উঠছে। পিছনে একটা মাটির বড়ো পাহাড় টাইপ -এর দেখা যাচ্ছে ।

ঘ্রিল টাইপ -এর দেখা যাচ্ছে। ডানদিকে নদী টাইপ -এর দেখা যাচ্ছে। আর অনেক কন্টেনারও আপ হচ্ছে । ওই--

পর্দা টাইপের দেওয়া ডানদিকে একটা রেড কালারের পর্দা ঝুলছে । আর ডানদিকে একটা শোকেসের উপর হোয়াইট রঙের কি--

খুব খুব করা জিনিস দেখা যাচ্ছে একটা রেসিডেন্স স্কুল -এ একটা সাদা রঙ এর--

আকাশটা সকালবেলা রোদ উঠেছে একটা--